সমস্ত জিনিসের এখানে বিভিন্ন ধরনের পোস্টার দেখা যাচ্ছে।

এখানে আমরা একটি অনেক সুন্দর লাল রঙের ছেলুনের -এর দোকান দেখতে পাচ্ছি।

দুপাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি দুইটি একটি ট্রেন চলাচল করছে।

এই দৃশ্যে আমরা একটি অনেক বড় মাঠ দেখতে পাচ্ছি।

চারিপাশে বিভিন্ন ধরনের পোস্টার টাঙানো দেখা যাচ্ছে।

চারিপাশে দেখা যাচ্ছে উঁচু উঁচু অনেক বড়ো বিল্ডিং ।

বিল্ডিং এর চারিপাশে অনেক বড় বড় গাছপালাও দেখা যাচ্ছ --

দৃশ্যে আমরা একটি ঘর দেখতে পাচ্ছি।

জায়গাটি অনেক পরিষ্কার ও পরিচ্ছন্ন রয়েছে।

মানুষের মন সুন্দর করা থপথপে শীতলঠান্ডা একটি পরিবেশ।

রোড -টিতে অনেক যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে।

সামনেই একজন মানুষ সাইকেল নিয়ে চলাচল করছে।

সামনেই দেখা যাচ্ছে একটি অনেক বড়ো রোড ।

রাস্তা দিয়ে চলাচল করছে একটি সাইকেল ।

স্ট্যান্ড -এর উপরে ঝুলানো রয়েছে একটি বোর্ড ।

এই দৃশ্যে দেখা যাচ্ছে সুন্দর একটি সাজানো গোছানো দোকান।

যানবাহনের বিভিন্ন ধরণের যন্ত্রপাতি এখানে দেখা যাচ্ছে।